এই বিল্ডিংয়ের গায়ে লেখা আছে শুভম হসপিটাল ।

এটা একটি টি হাউস এর নাম টপ টি হাউস ।

এখানে রয়েছে স্পেশাল দার্জিলিং টি মসালা টি গ্রিন টি স্পেশাল কফি ।

বিল্ডিংটিতে দেখা যাচ্ছে গিরিল দিয়ে একটু জায়গা ঘেরা।

ছবিতে একটি দোকান আছে এবং দোকানটি সুন্দরভাবে সাজানো রয়েছে।

এখানে তিন তাক পর্দা রয়েছে ধাপে ধাপে।

মাঠের এক সাইডে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে।

উপরে দুটো তার দেখা যাচ্ছে।

দুধারে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

একটি শপিং মল এখানে নানান ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে কিছু লেডিস ড্রেস ।

এর মধ্যে কিছু ড্রেস রয়েছে হ্যাঙ্গার -এ ঝুলিয়ে আর কিছু ড্রেস রয়েছে র‍্যাক -এর মধ্যে।

দুটো মূর্তি দেখা যাচ্ছে এর মধ্যে একটি মূর্তির ফোটো দেখা যাচ্ছে আয়নার মধ্যে।

একটি ঘরের মধ্যে কয়েকটি সাইকেল দেখা যাচ্ছে আর তিনটি ইস্কুটি ।

এখানে একটি সোফা এবং একটি সেন্টার টেবিল রয়েছে।

এখানে অনেকগুলো ছোটো ছোটো ফুলগাছ দেখা যাচ্ছে।

এছাড়াও পাশে একটি অন্য ফুল গাছ দেখা যাচ্ছে।

এই দোকানের সামনে রয়েছে একটি সাদা রঙের কার আর একটি ইস্কুটি ।

এখানে ঘরের ভিতরে একটি চেয়ার দেখা যাচ্ছে।

টেবিলের উপরে রাখা আছে কিছু খাতাপত্র আরেকটি পেন ।

এর মধ্যে রয়েছে একগুচ্ছ গাঁদা ফুলের মালা।

এটা একটি পাখি রাখার ঘর।

এখানে ইসলাম ধর্মের ছোট ছোট সেলে মেয়েরা একসঙ্গে আরবী শিক্ষা নিচ্ছে।

পাশে একটা মাঠও দেখা যাচ্ছে মাঠে কিছু গাছ রয়েছে ছোট ছোট।

আর দুটো বিল্ডিং দেখা যাচ্ছে।

বিল্ডিংটির উপরে লেখা আছে ভবানী।

আর বাইরে রয়েছে গেটের সামনে একটি স্ট্যান্ডে কিছু পর্দা ঝুলোনো।

এটা একটি পাহাড়ি জনবসতি এলাক--

আর এখানে একটি মহিলা রয়েছে।

সামনে একটি লাল রঙের চেয়ারও দেখা যাচ্ছে।

উ বাসগুলোর পিছনে দেখা যাচ্ছে একটা বিল্ডিং আর কিছু গাছপালা দেখা যাচ্ছে।

কয়েকটি লোক এদিক সেদিক যাতায়াত করতেসে।

এখানে সামনের সিঁড়িতে রয়েছে একটি পাপোশ।

এখানে লেখা আছে মিষ্টি মহল খাগড়াবাড়ি কোচবিহার।

এর মধ্যে রয়েছে একটি কড়াই বসানো।